দাড়ি পিছন দিকে ব্রিজ আছে হ্যা এখানে জেলারা মাছ ধরতে যাবে কোথায় যাবে জানি না কিন্তু লুঙ্গি পড়ে আছে।

আঁ দুদিকে গাছ মাঝখানে রাস্তা একটা ব্রিজ এর ছবি সুন্দর এখানে পার্কিং এ স্পট --

এটি একটি বোর্ড এর চিহ্ন আছে। পশ্চিম চিন অস্ট্রেলিয়া ককটেল চাইনিজ গোল্ডেন ফোটেজ চাইনিজ সিলভার ককটেল লেখা রয়েছে। অ --